এখানে অনেক গুলো বিল্ডিং আছে খুব সুন্দর সুন্দর বিল্ডিং ছোট বড় বিল্ডিং -এর সামনে একটি বড় গাড়ি আছে।

ওখানের গাছপালা গুলো খুবই সবুজ আকাশটা খুবই নীল।